যে দূর্গা পুজোর পাঁচ দিন যেহেতু নতুন নতুন জামা ইত্যাদি পরে কাপড় পরে ঘুরতে বেরোয় সবাই সেইজন্য সবাই তাদের কাছের আত্মীয় স্বজনদের জামা কাপড় দেয় তোদেরও কি এরকম জামা কাপড় দেওয়ার চল আছে? না ততটা নেই দুর্গা পুজোতেই বেশির ভাগ জামা কাপড়ই পরে অনেকেই পরে নতুন জামা কাপড় কিনে পড়ে. সবার তো সামর্থ হয় না দুবছরে দুবার আহ যেমন নতুন নতুন জামা কাপড় পরে ঘুরতে ঘোরা ঘুরি করা একেবারেই বেশির ভাগই হয় দুর্গ পুজোতেই হয় শারদীয়ার পুজো যেটা তখনই নতুন জামা কাপড় পড়ে. তখনই বেশির ভাগ হয় আরকি আর এখানে কমিটি যেখানে পুজো হচ্ছে ওখান থেকে রক্তদান শিবির টিবির হয় আর কি মাঝে মধ্যে বস্ত্র বিতরণ গরিবদের বস্ত্র বিতরণ করে এইসব আরকি. তারপর একটা কথা বল এই যে শারদীয়ার পুজাওতো তোদের গ্রামে নিশ্চই পালিত হয়. হম তো শারদীয়ার পুজো আর এই বসন্ত কালের যে বাসন্তী পুজো এই দুটোর পুজোর মধ্যে কোনটা বড়ো মাপের হয়? বেশি বড়ো মাপের হয় আর কোনটাই তোরা মজা বেশিটা করিস সেইটা বল? শারদীয়ার পুজোটাই বেশি বড়ো হয় আর কি বাসন্তী পুজোটা একটু ছোটো হয় শারদীয়ার পুজোটা নতুন জামা বেশি আনন্দ করে আর কি সবাই নতুন জামা কাপড় পড়ে এখানে ঘুরতে এখানে ঠাকুর দেখতে যায় এখানে ঠাকুর দেখতে যায় ওটাই বেশি আনন্দ করে ওটা একটু কম হয় ওটা বাড়ির কাছাকাছি যেহেতু ওই যখন যে কাজ বাজ করে আবার সে সন্ধ্যা বেলা অনুষ্ঠান দেখতে যায় এটাই কোন ইয়ে নাই আর কি ঠিক আছে তাহলে এই পর্যন্তই থাক. আমি বাসন্তী পুজোর সম্মন্ধে অনেক কিছু জানলাম. ভালো লাগলো ধন্যবাদ এত কিছু অভিজ্ঞতা জানানোর জন্য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

বল রে। কি করছিস ভাই? কি করবো এই তো বাইরের দিকে আছি বসে। বাইরে আছিস নিয়ে বাড়ির সব ভালো আছে? সবাই ভালো আছে তুই এতদিন পর phone করলি এটাই খুশি আমার কাছে। আর বলিস না সেরকম আমার ব্যস্ত খুব বেশি তো সেই জন্যে phone করতে পারছিলাম না।

মনে কেন পড়বে না তাও দেখ তুই তো, তুই তো phone করতে পারিসনি আমি প্রথম phone করলাম। ও নিয়ে তোর খেলাধুলো এখন কেমন চলছে? খেলাধুলা বেশ মোটামুটি চলছে। এখানে তোদের কেমন চলছে? ভালোই চলছে রে। ও তা এ এ আমাদের এদিকে আয় একবার ঘুরে যা নিয়ে দেখে যা কেমন খেলা চলছে। তা ঠিক যাবো কিন্তু তোর ঘরের লোক কেমন আছে?

আর তোর ভাই? ভাই ভাই এখন চলছে। আমার থেকে আমার থেকে মানে বয়সে ছোটো হলেও আমার থেকে বড়ো হয়ে গেছে।

হম practice এ যাই। এখন তো practice বলতে গেলে ধর উম ভোর বেলাতেই শুধু উম বৈকালে তো আর খেলা হয় না। কেন কি হয়েছে ground এ? আমাদের ground টা হচ্ছে মানে আহ ওই যেখানে আমি খেলতে এসছিলাম ঠিক আছে সেখানে আহ কি হয়েছে একটাই ground তো ওখানে দুটো coach খেলায় একটা cricket এর আর একটা football এর তো এখন ওরা বলছে যে cricket টা তোমরা যখন

তা ঠিকই করেছিস এক time তো ওদিকেও খেলতে দিতে হবে না। না তো ওরা তখন রাগ করবে। ঝামেলা সৃষ্টি হবে actually ধর।

না trial এ এখনো যায়নি এ এ এবার যে ঝাড় গ্রামেরটা ওই ঝাড় গ্রামেরটা যাবো। ও নিয়ে খাওয়া দাওয়া করেছিস তো? হ্যাঁ খাওয়া দাওয়া বেশ সবই হয়ে গেছে আহ একটু দেখলাম free আছি তো তোকে একবার phone করি বলে phone করলাম তোকে। কি এমন কাজ করছিস যে একটু phone করতে পারিস না আমাকে? আর বলিস না কাজ এরকম কাজ করছি বলতে গেলে আহ কাজটা সেরকম না মানে কাজটা কি জানিস তো যে আহ যেমন তুই তোরতে আমাতে যেমন phone এ কথা বলছি হ্যাঁ তো সেরকমই কাজটা হচ্ছে একজনের সঙ্গে আর একজন কথা বলবে সেটা একটা apps এর মাধ্যমে আহ যেটা record, record করে মানে office কে দিতে হয়। ও তার জন্য এতো ব্যস্ত? হ্যাঁ, এবার বুঝতেই পারছিস এবার যদি তোকে phone করি তো আমার তখন কাজটা হবে না। সেটা তো ব্যাপার নিয়ে তুই এখন খেলাধুলা তোর হচ্ছে না? আশে পাশে খেলা এখন হয়, হয় না কিন্তু আহ আমরা যে coach নিয়ে খেলছি তো সেই coach টা আমাদেরকে মানে এক একটা উম মানে খেলার আহ এ দেয়। তুন মানে বড়ো বড়ো tournament যখন খেলতে আসে তখন আহ বলে যে এটাতে যাবি ওটাতে যাবি তখন আমরা যাই মানে আমাদের home team তো যায় না মানে coach এর আহ যে দুটো দল আছে দুটো দলের মধ্যে যাকে বেশি ভালো লাগে তাকেই নিয়ে যায়। ও তা ভালো home team টা কেমন খেলে তোদের থেকে? আমাদের থেকে home team টা বেশি ভালো খেলে কারণ ওরা তো আমাদের থেকে তোর দেড় বছর আগে অবধি আগে থেকে practice করছে তাই না। ও আমি একটা boot কিনবো রে ভাবছিলাম football খেলাটা boot টা কি রকম নিলে ভালো হয় বলতো দামের? boot আহ খেলার boot যখন কিনবো বলছিস তো এক কাজ কর তুই আহ sports boot গুলো যেগুলো হয় না সেই CR seven এর হ্যাঁ হ্যাঁ। তা ওগুলো তোর আহ ওগুলো পাওয়া যাবে তোর বেশি দামও নয় বারোশো টাকা দাম পড়বে আমার যত দূর মনে হয়। এগুলো তো সব high level এর boot রে কি বলবো অত টাকা নেই ধর। একটু কমসম হলে হবে। উম তা তো আমি বুঝতে পারছি। তো আমি আমার মতন বললাম যে যদি সব থেকে ভালো নিতে চাস তো CR seven এ ভালো হবে। ও মানে এখন খেলা টেলা গুলো নাই নাকি? না এখন খেলা সেরকম নাই, আর কি আর বলবো তোকে মানে খেলা বলতে গেলে ঐ শু শুধু ভোর বেলাই আর এখন শীতের time বুঝতেই পারছিস উঠতে অসুবিধা। ও তাও ঠিক সেইটাই ব্যাপার।

ওই আমাদের পাশে ওই side একটা গ্রাম আছে হাসোন বলে, ওই গ্রামে খেলতে গিয়েছিলাম। ও তো কি হলো জিতলি না হারলি? মানে semi final এ হেরে গেছি। Semi final মানে খুব বাজে জিনিস এটা।

হ্যাঁ।

ওটাই তো রে কি বলবো আর এ বছর কাতা বিশ্ব, বিশ্বকাপটা দেখেছিলি? হ্যাঁ কাতার বিশ্বকাপটা দেখলাম তো বেশ ভালোই লাগলো। ভালো তো লাগলো কিন্তু কি আর বলবো বল

আহ brazil এ কোন, কোন মানে কাকে বেশি তোকে ভালো লাগে খেলাতে? Brazil এর তো hero নেইমার এটা তো জানিস ওকেই পছন্দ।

এটা তো সবাই জানে যে brazil এর hero নেইমার। আর তুই কাকে support করতিস সেটা তো বল একটু। আমি same তুই আর আমি। ও same একই তাহলে?

তা ভালো। কারণ দেখ আমি তো বেশির ভাগ নেইমার কেই support করি উম বেশির ভাগ বলতে কি আমি যবে থেকে খেলা ওর দেখেছি তবে থেকে আমি নেইমার কেই support করি বুঝলি। হ্যাঁ কিন্তু এইবার মেসি এটাই বিশাল ব্যাপার হয়ে গেলো রে। হ্যাঁ দেখ মেসি পেয়ে গেলো এটা দেখ ওরা তো এটা এবার এই বিশ্বকাপটা তো last তাই না ওদের ছিল ওরা পেয়ে গেলো আমি এতেও খুশি। Last বারে win হ্যাঁ last বারে win

আর এমনিতে ধর আহ যখন নইমা নেইমার যখন খেলছিল নেইমারকে আহ কি রকম দেখ ও ground থেকে কাঁদতে কাঁদতে ground ছেড়েছে।

তাহলে তার প্রতিশোধ তো ওর বন্ধু নিয়ে নিলো। ওটাও ঠিক রোলান্ড ও কাঁদছিলো সেটা দেখেছিস? হ্যাঁ দেখেছি। নিয়ে আর এমনিতে রোলান্ডর খেলাটাও আমাকে বেশ ভালো লাগে বুঝলি। হ্যাঁ রোলান্ড যে free kick গুলো নেয় না যেটা জোর এসে লম্বা kick গুলো নেয় ওগুলো ভালো হ্যাঁ একদম সেই level এর একদম সেই rocket যেরম যায় না সেরকম একদম ওটাই তো। ও নিয়ে এখন কি করছিস খেলা ধুলোর সঙ্গে পড়াশোনা করছিস নাকি?

ও মানে coach coaching এ খেলছিস নাকি?

তোদের coach এর fees মাসে দুশো টাকা করে নেয়। মাসে দুশো? এক জনের, এক জনের পেছনে মাসে দুশো মানে তাও ঠিকই আছে। তোদের কত করে নেয়? আমাদের কত করে নেয় বলতে গেলে ধর আমাদের মা মাসে মাসে নেয়তো তো